এইখানে স-সবাই মাছ বিক্রি করছে এবং সবাই এসে মাছ কেনাকাটি করছে।

একটা মহিলা মাক্স পরে সাইটে ফোনে কথা বলছে।

উপরে ফ্যান আটকানো।

স্লাইডিং বোর্ডে একটা বাচ্চা বোসে আছে আর একটা উপর থেকে আসছে।

আর অনেকগুলো বেলুন আটকানো উপরে ফ্যান আছে।

রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর লাগছে।

গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক ।

ফিক্স করার জন্য সাইডে ইন্সট্রুমেন্ট রাখা আছে।

এটা হচ্ছে একটা শাড়ির দোকান।

এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সামনে সাইনবোর্ড লাগানো।

স্কুলের আশেপাশে অনেক গাছপালা আছে।

যার নাম কিষান সভা কেন্দ্র।